খুবই বড়ো একটা ব্রী-ই-জ ওপর দিয়ে গেছে।

এ-ব-বং ঐদিকে খুবই সুন্দর সুন্দর বড়ো বড়ো বাড়ি আছে-এ।

চারিদিকে মতদূর লোক আর লোকে পুরো ভত--

আমার সামনে একটা বিবেকানন্দের মূর্তি দেখতে পাচ্ছি।